এবং নৌকার ভিতরে কয়েকটি বস্তার মতো দেখা যাচ্ছে।

দিচ্ছে এবং একজন লোক ধরে রয়েছে।

এবং সেখানে আপেল নাশপাতি তরমুজ মৌসুমী রয়েছে এবং সেগুলো একটি ঝুড়ির মধ্যে রাখা হয়ে--